হল ঘর আছে। হল ঘরের দুদিকেই লোক বসে আছে। মাঝখান থেকে কয়েকটা লোক হেটে যাচ্ছে। প্রথম দিকে যে লোকটা হেটে যাচ্ছে তার কালো ব্লেজার মুখে সাদা মাস্ক রয়েছে।

এটি একটা সুন্দর বড় মন্দির দেখা যাচ্ছে মন্দিরের সামনে অনেকগুলি গেট রয়েছে তার মধ্যে বাঁদিকে একটি গেট খোলা রয়েছে বলে মনে হচ্ছে মন্দিরের উপর দিকে অনেকগুলি আলো জ্বলছে এবং মন্দিরের সামনের দিকে বেশ বড় একটি সিঁড়ি রয়েছে।

দেখা যাচ্ছে একটি রুমের এর মধ্যে অনেকগুলি শার্ট রাখা আছে। রুমটির একদম উপরে দেয়ালে এল.পি লেখা রয়েছে এবং এল.পি - টির নিচের দেওলের দুই পাশে --

একটা কাউন্টার এর সামনে কাউন্টার এর সামনে অনেকগুলো লোক লাইন এ দাঁড়িয়ে আছে এবং লাইন এর পিছনে যে লোকটি তিনি মুখে সাদা রঙ্গের মাস্ক পড়ে আছে লাইন এর পাশেঅনেকগুলো লাল চেয়ার রাখা আছে চেয়ার ওপড়ে দুটি মহিলা দারিয়ে আছেমহিলা দুটি পাসে একটি লক মাথাই টুপি দিয়ে দারিয়ে রয়িছে ।

এবং মেয়েদের পাশে অনেকগুলি বড় বক্স রাখা আছে বক্স গুলো কালো রঙের এবংবক্স এর কাছে কালো কাপড় রাখা হয়েছে স্টেজ এর উপর দিকে অনেক গুলো আলো রয়েছে এবং স্টেজ -এর টি পিছন দিকে কতগুলো বোরো গাছ দেখা যাচ্ছে এবং হোস্টেল -টির সামনে একটি মাঠ রয়েছে ।